কাজ করতে দেখা যাচ্ছে এবং অনেক বই দেখা যাচ্ছে চারদিকে অনেক বই দেখা যাচ --

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার পাশে-এ উম একটি টলি দেখা যাচ্ছে। এবং এ --

ওকে দোকানের ভেতর যেতে দেখা যাচ্ছে দোকানের সামনে একটি বালতি ছবি আছে এবং দোকানে অ অনেক পোস্টার টাঙানো আছে।